জাভাতে নিউমেরিক্যাল ডেটাটাইপস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব জাভাতে বিভিন্ন ন্যূমেরিকাল ডেটা টাইপ সম্পর্কে এবং ন্যূমেরিকাল ডেটা সংগ্রহ করতে কিভাবে তাদের ব্যবহার করা হয়
এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এক্লিপসে এ সহজ জাভা প্রোগ্রাম লেখা এবং রান করা সম্পর্কে জানতে হবে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
ইন্টিজার সংগ্রহ করতে ব্যবহৃত ডেটা টাইপকে ইন্ট বলা হয়
দশমিক সংখ্যা সংগ্রহ করতে ব্যবহৃত ডেটা টাইপকে ফ্লোট বলা হয়
প্রথমে ইন্টিজার সংজ্ঞায়িত এবং ব্যবহৃত করি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
আমরা নিউমেরিক্যালদাতা নামক ক্লাস তৈরি করেছি এবং এতে মেন মেথড যুক্ত করেছি
এখন একটি সংখ্যা সংগ্রহ করা দেখি
ইন্ট ডিসট্যান্স ইকুয়াল টু 28 এই স্টেটমেন্ট ইন্টিজারের মান ডিসট্যান্স এ সংগ্রহ করে
ডিসট্যান্স কে ইন্টিজার ভ্যারিয়েবল বলা হয়
এখন আমরা ডিসট্যান্স এ সংগ্রহিত মান প্রিন্ট করতে ভ্যারিয়েবলটি ব্যবহার করব
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে ডিসট্যান্স
এই স্টেটমেন্ট ডিসট্যান্স ভ্যারিয়েবলের মান প্রিন্ট করে
ফাইলটি সংরক্ষণ করে রান করুন
আমরা দেখতে পারি যে ডিসট্যান্স এ 28 সংগ্রহিত হয়েছে এবং এটি প্রিন্ট করা হয়েছে
এখন ভ্যারিয়েবলে সংগ্রহিত মান পরিবর্তন করি
28 কে 24 এ বদলান
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট সেইমত বদলে গেছে
ইন্ট নেতিবাচক মানও সংগ্রহ করতে পারে
24 কে মাইনাস 25 এ বদলান
সংরক্ষণ করে রান করুন
যেমনকি আমরা দেখতে পারি ইন্ট টাইপ ভ্যারিয়েবলে নেতিবাচক মানও সংগ্রহ করা যেতে পারে
ইন্ট ডেটা টাইপ আমাদের অধিকাংশ প্রোগ্রামিং চাহিদার জন্য যথেষ্ট
কিন্তু এটি শুধুমাত্র একটি সীমা পর্যন্ত মান সংগ্রহ করতে পারে
একটি বড় মান সংগ্রহ করার চেষ্টা করি এবং দেখি কি ঘটে
যেমনকি আমরা দেখতে পারি সংখ্যার নীচে একটি লাল লাইন রয়েছে যা এরর সূচিত করে
এরর ম্যাসেজ বলছে থে নাম্বার আইএস আউট ওএফ রেঞ্জ ফোর a ভেরিয়েবল ওএফ থে টাইপ ইন্ট
ইন্ট 32 বিট মেমরি নেয় এবং শুধুমাত্র 2 ঘাত 31 থেকে 2 ঘাত 31 পর্যন্ত মান সংগ্রহ করে
বৃহৎ সংখ্যা সংগ্রহ করতে জাভা দীর্ঘ ডেটা টাইপ প্রদান করে
এটি একটি বড় মান সংগ্রহ করতে ব্যবহার করা যাক
ইন্ট কে লং এ বদলান এবং সংখ্যার শেষে একটি বড় L যোগ করুন
Ctrl S দ্বারা এটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখানে কোনো এরর নেই
Ctrl ফ11 টিপে এটি রান করি মান প্রিন্ট করা হয়েছে
আমরা দেখতে পারি যে বড় সংখ্যা দীর্ঘ ভ্যারিয়েবলে সংগ্রহ করা যেতে পারে
এখন ইন্ট ভ্যারিয়েবলে একটি দশমিক সংখ্যা সংগ্রহ করি
লং কে ইন্ট এ এবং সংখ্যা 235 এ বদলান
যেমনকি আমরা দেখতে পারি এখানে একটি এরর রয়েছে
এর কারণ হল ইন্ট শুধুমাত্র ইন্টিজার সংগ্রহ করে
দশমিক সংখ্যা সংগ্রহ করতে আমাদের ফ্লোট ব্যবহার করতে হবে
ডেটা টাইপকে ফ্লোট এ বদলান
এবং মানের শেষে একটি f যোগ করুন
এটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এখন এখানে কোনো এরর নেই
কন্ট্রোল ফ11 দ্বারা এটি রান করুন
যেমনকি আমরা দেখতে পারি দশমিক মান সংগ্রহিত হয়েছে এবং মান প্রিন্ট করা হয়েছে
এখন ডিসট্যান্স ভ্যারিয়েবলের মান পরিবর্তন করা যাক
এখানে দেখানো দশমিক বিন্দুর পর অনেক সংখ্যা যুক্ত করুন
সংরক্ষণ করে রান করুন
আমরা দেখি যে আউটপুট সংগ্রহিত আউটপুটের তুলনায় একটু ভিন্ন
এটি ঘটে কারণ ফ্লোটিং পয়েন্ট সংখ্যা নির্ভুলতার একটা সীমা রয়েছে
এটি সঠিকভাবে সংগ্রহিত না হলে এটি নিকটস্থ সম্ভব সংখ্যায় সুসম্পন্ন করা হয়
এখন ভ্যারিয়েবলের জন্য নামকরণের নিয়ম দেখুন
নামের আগে 2 যোগ করুন
আমরা দেখি যে এখানে একটি সিনট্যাক্স এরর রয়েছে
এর কারণ হল একটি ভ্যারিয়েবল নাম শুধুমাত্র একটি বর্ণমালা বা আন্ডারস্কোর দ্বারা শুরু হওয়া উচিত
কিন্তু সাধারণত আন্ডারস্কোর ভ্যারিয়েবল নাম শুরু করতে ব্যবহার করা হয় না
এখন ভ্যারিয়েবল নামের শেষে সংখ্যাটি যোগ করি
আমরা দেখি যে এখানে কোনো এরর নেই
ভ্যারিয়েবলের মানে সংখ্যা হতে পারে কিন্তু শুরুতে নয়
এখন নামের মাঝে একটি আন্ডারস্কোর যোগ করুন
আমরা দেখি যে এখানে কোনো এরর নেই
যার মানে আন্ডারস্কোর ভ্যারিয়েবল নামে অনুমোদিত
কিন্তু ভ্যারিয়েবল নামে অন্য কোনো পাংচুয়েশন যা একটি সিনট্যাক্স এরর বা অন্য এরর দেয়
এইভাবে আপনি জাভাতে ন্যূমেরিকাল ডেটা সংগ্রহ করেন
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ন্যূমেরিকাল ডেটা টাইপ সম্পর্কে শিখেছি
এবং ন্যূমেরিকাল ডেটা কিভাবে সংগ্রহ করে
এছাড়াও ভ্যারিয়েবলের নামকরণের জন্য নিয়মাবলী সম্পর্কেও শিখেছি
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে অন্যান্য ন্যূমেরিকাল ডেটা টাইপ সম্পর্কে পড়ুন এবং দেখুন কিভাবে তারা ইন্ট এবং ফ্লোট এর থেকে ভিন্ন
জাভা টিউটোরিয়াল নিম্ন লিঙ্কে উপলব্ধ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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ